C এবং C এ কন্ডিশনাল স্টেটমেন্টের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব একক স্টেটমেন্ট এক্সিকিউট করা
স্টেটমেন্টের সমূহ এক্সিকিউট করা
আমরা এটি উদাহরণের মাধ্যমে করব
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও শিখব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এখন কন্ডিশন স্টেটমেন্টের ভূমিকা দিয়ে শুরু করি
প্রোগ্রামে একটি স্টেটমেন্ট প্রোগ্রাম সঞ্চালনের ফ্লো নিয়ন্ত্রণ করে
কোন কোড এক্সিকিউট করা উচিত এই সিদ্ধান্ত নিতে এটি সাহায্য করে
আমরা যাচাই করতে পারি যে কন্ডিশন ট্রু না ফালসে
আমরা একটি একক স্টেটমেন্ট বা স্টেটমেন্টের একটি সমূহ এক্সিকিউট করতে পারি
এখান আইএফ স্টেটমেন্টের ফ্লো সম্পর্কে বুঝি
এখানে কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট1 এক্সিকিউট হবে
যদি কন্ডিশন ফালসে হয় তাহলে স্টেটমেন্ট2 এক্সিকিউট হবে
এখন এলসে আইএফ স্টেটমেন্টের ফ্লো দেখবো
এখানে যদি কন্ডিশন1 ট্রু হয় তাহলে স্টেটমেন্ট1 এক্সিকিউট হবে
যদি কন্ডিশন1 ফালসে হয় তাহলে এটি অন্য কন্ডিশন অর্থাত কন্ডিশন2 যাচাই করবে
কন্ডিশন2 ট্রু হলে স্টেটমেন্ট3 এক্সিকিউট হবে
এবং যদি কন্ডিশন2 ফালসে হয় তাহলে স্টেটমেন্ট2 এক্সিকিউট হবে
এখন আপনার প্রোগ্রামে ফিরে আসুন
আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি
এখন এটি খুলি
আমাদের ফাইলের নাম ifstmtসি
এই প্রোগ্রামে আমরা দুটি সংখ্যার যোগফল গণনা করব এবং কয়েকটি কন্ডিশন যাচাই করব
এখন কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
এটি আমাদের মেন ফাংশন
এখানে আমরা তিনটি ইন্টিজার ভ্যারিয়েবল আ b এবং সুম ঘোষিত করেছি
এখানে আমরা ইনপুটের জন্য জিজ্ঞাসা করি
ব্যবহারকারী a এবং b এর মান প্রবিষ্ট করবে
মান গুলি ভ্যারিয়েবল a এবং ভ্যারিয়েবল b তে সংরক্ষিত হবে
scanf ফাংশন কনসোল থেকে তথ্য পড়ে
এরপর এটি ফলাফল প্রদত্ত ভ্যারিয়েবলে সঞ্চিত করে
এখানে ফরম্যাট স্পেসিফায়ার তথ্যের ধরণ জানতে সাহায্য করে
যেমন এখানে আমাদের কাছে d রয়েছে এটি উল্লেখ করে যে আমরা ইন্টিজার ডেটাটাইপের সাথে কাজ করছি
এখানে আমরা a এবং b এর মান যোগ করি
ফলাফল সুম এ সংরক্ষণ করব
তারপর আমরা ফলাফল প্রিন্ট করব
এটি আইএফ স্টেটমেন্ট
এখানে আমরা কন্ডিশন যাচাই করি যে সুম 20 এর চেয়ে বড় কিনা
কন্ডিশন ট্রু হলে আমরা প্রিন্ট করি সুম আইএস গ্রেটের থান 20 এখন আমি এই লাইনে কমেন্ট করব
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
সেভ এ টিপুন
প্রথমে আমরা আইএফ স্টেটমেন্টের এক্সিকিউশন দেখবো
দয়া করে আপনার কীবোর্ডের Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস আইএফসটিএমটি ডট c স্পেস হাইফেন o স্পেস আইএফ এবং Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন if Enter টিপুন
প্রদর্শিত আউটপুট হল Enter থে ভ্যালিউ ওএফ a এন্ড বি
আমি এর মান দেবো 10 এবং 12 প্রদর্শিত আউটপুট হল সুম ওএফ a এন্ড b আইএস 22
সুম আইএস গ্রেটের থান 20
এখন প্রোগ্রামে ফিরে আসি
আমরা আরেকটি কন্ডিশন যাচাই করব
এখন এখান থেকে কমেন্ট মুছে ফেলি
আমি এখানে কমেন্ট করব
এখন সেভ এ টিপুন
এটি else আইএফ স্টেটমেন্ট
এখানে আমরা আরেকটি কন্ডিশন যাচাই করি যে সুম 10 এর চেয়ে বড় কিনা
কন্ডিশন ট্রু হলে আমরা প্রিন্ট করি সুম আইএস গ্রেটের থান 10 এন্ড লেস থান 20 টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
আগের মত এক্সিকিউট করি
প্রদর্শিত আউটপুট হল Enter থে ভ্যালিউ ওএফ a এন্ড বি
আমি এর মান লিখব 10 এবং 2 প্রদর্শিত আউটপুট হল সুম ওএফ a এন্ড b আইএস 12
সুম আইএস গ্রেটের থান 10 এন্ড লেস থান 20
প্রম্পট মুছে ফেলি
প্রোগ্রামে ফিরে আসি
আমি এখান এবং এখান থেকে কমেন্ট মুছে ফেলবো
সেভ এ টিপুন
উপরোক্ত উভয় কন্ডিশন ফালসে হলে আমরা প্রিন্ট করি সুম আইএস লেস থান 10
এটি আমাদের এলসে স্টেটমেন্ট
এখন এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
আগের মত কম্পাইল করি
আগের মত এক্সিকিউট করি
প্রদর্শিত আউটপুট হল Enter থে ভ্যালিউ ওএফ a এন্ড বি
আমরা এর মান দেবো 3 এবং 5
আউটপুট হল সুম ওএফ a এন্ড b আইএস 8
সুম আইএস লেস থান 10
এখন আমরা কিছু সাধারণ এরর দেখবো যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে আইএফ স্টেটমেন্টের শেষে আমি একটি সেমিকোলন লিখেছি
দেখি কি হয়
সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
আমরা একটি এরর দেখি এলসে উইথআউট a প্রিভিয়াস আইএফ প্রোগ্রামে ফিরে আসি
এটি একটি সিনট্যাক্স এরর
আইএফ স্টেটমেন্ট কখনও সেমিকোলন দ্বারা টার্মিনেট হয় না
এবং এলসে আইএফ স্টেটমেন্ট কখনও আইএফ ছাড়া কাজ করবে না
এরর ঠিক করি
এখানে সেমিকোলন মুছে ফেলি
এখন সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
আগের মত এক্সিকিউট করি
a এবং b এর মান লিখি
মানগুলি হল 3 এবং 6 প্রদর্শিত আউটপুট হল সুম ওএফ a এন্ড b আইএস 9
সুম আইএস লেস থান 10
এখন একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করা দেখবো
প্রোগ্রামে ফিরে আসি
আমি এখানে কয়েকটি জিনিস বদলাবো
আপনার কীবোর্ড Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন
আমরা হেডার ফাইল আইওস্ট্রিম হিসাবে বদলাবো
এখানে ইউজিং স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করি
এখন সার্চ ফোর এন্ড রিপ্লেস টেক্সট বিকল্পে টিপুন
প্রিন্টফ স্টেটমেন্ট কে কাউট স্টেটমেন্ট দ্বারা বদলাই
রিপ্লেস এএলএল এ টিপুন এবং ক্লোজ এ টিপুন
এখানে ক্লোজিং বন্ধনী মুছে দিন
স্ক্যানফ স্টেটমেন্ট কে সিআইএন স্টেটমেন্ট এ বদলান
লিখুন সিআইএন এবং দুটি ক্লোজিং এঙ্গেল বন্ধনী যেহেতু C এ লাইন পড়তে সিআইএন ফাঙ্কশন ব্যবহার করছি এখন ফরম্যাট স্পেসিফায়ার্স মুছে দিন
কমা এবং এম্পারস্যান্ড মুছুন
এখানে কমা মুছে দিন এবং দুটি ক্লোজিং এঙ্গেল বন্ধনী লিখুন
আবার এম্পারস্যান্ড এবং ক্লোজিং বন্ধনী মুছে দিন এবং সেভ এ টিপুন
এখানে ক্লোজিং বন্ধনী এবং কমা মুছে দিন
এখন ব্যাকস্ল্যাশ n এবং ফরম্যাট স্পেসিফায়ার মুছে দিন
এখানে দুটি ওপেনিং এঙ্গেল বন্ধনী লিখুন
আবার দুটি ওপেনিং এঙ্গেল বন্ধনী লিখুন এবং উদ্ধৃতিতে ব্যাকস্ল্যাশ n n লিখুন
এখানেও আমরা ক্লোসিং বন্ধনী মুছে দেবো
এখন আবার এখান এবং এখান থেকে ক্লোজিং বন্ধনী মুছে দিন
এখন সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট মুছে ফেলি
কম্পাইল করতে লিখুন g স্পেস ifstmtসিপিপি স্পেস o স্পেস আইএফ1 এখানে আমাদের কাছে আইএফ1 রয়েছে কারণ আমরা ifstmtসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার আইএফ কে ওভাররাইট করতে চাই না
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন if1 এবং Enter টিপুন
a ও b এর মান লিখুন
আমি মানগুলি লিখব 20 এবং 10 প্রদর্শিত আউটপুট হল সুম ওএফ a এন্ড b আইএস 30 সুম আইএস গ্রেটের থান 20
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখন স্লাইডে ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ইফ স্টেটমেন্ট যেমন আইএফ এবং এলস ইফ স্টেটমেন্ট যেমন এলসে আইএফ নির্দেশিত কাজ হিসাবে a b এর চেয়ে বড় না ছোট তা যাচাই করতে একটি প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত ইফ স্টেটমেন্টের ব্যবহার
আ b বা c এর মধ্যে কার মান অধিক তা যাচাই করতে একটি প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত এলস ইফ স্টেটমেন্টের ব্যবহার
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ